নমস্কার
gchempaint এ view print এবং export structures এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
view বিকল্প
zoom factor page setup
print preview
document print করা
svg এবং pdf ফরম্যাটে image export করা
এখানে
ubuntu linux os সংস্করণ 1204
gchempaint সংস্করণ 01210 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে
gchempaint chemical structure editor সম্পর্কে জানতে হবে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
নতুন gchempaint এপ্লিকেশন খুলতে
dash home এ টিপুন প্রদর্শিত search bar gchempaint লিখুন
gchempaint icon টিপুন
প্রথমে একটি বিদ্যমান file খুলি
toolbar থেকে open a file icon টিপুন
একটি window প্রর্দশিত হয়
সূচী থেকে pentaneethane file নির্বাচন করুন
এখন open বোতামে টিপুন
প্রথমে view বিকল্প সম্পর্কে শিখি
view মেনুতে যান
view মেনুতে দুটি বিকল্প রয়েছে full screen এবং zoom
zoom নির্বাচন করি
zoom ফ্যাক্টরের তালিকা সহ একটি submenu প্রর্দশিত হয়
নীচে scroll করে zoom to % নির্বাচন করুন
zoom factor % সহ একটি dialog box খোলে
ডিফল্ট zoom factor % value প্রদর্শিত হয়
এখানে প্রয়োজন মত আমরা zoom factor বৃদ্ধি বা হ্রাস করতে পারি
up বা down arrow ত্রিভুজে টিপে zooming লক্ষ্য করুন
প্রথমে apply তে টিপে ok টিপুন
কাঠামো zoom factor সাথে প্রদর্শিত হয়
এরপর পেজ setup করা দেখি
file মেনুতে page setup এ go এটিতে টিপুন
page setup window খোলে
এই window দুটি ট্যাব রয়েছেpage এবং scale
page ট্যাবে ফীল্ডগুলি হল paper center on page এবং orientation
paper ফীল্ডে ডিফল্ট paper আকার নির্ধারিত করতে পারি
change paper type বোতামে টিপুন
page setup dialog box প্রদর্শিত হয়
এখানে তিনটি বিকল্প রয়েছেformat for paper size এবং orientation
format for ফীল্ডে ডিফল্ট printer নির্বাচন করুন
আমি ডিফল্ট printer নির্বাচন করব
বিভিন্ন paper আকার সহ paper size ফীল্ডে drop down তালিকা রয়েছে
আমি a4 নির্বাচন করব
a4 ফীল্ডের নীচে a4 a4 ডাইমেনশন প্রদর্শিত হয়েছে
উল্লেখ্য যে প্রতিটি নির্বাচিত paper আকারের জন্য ডাইমেনশন প্রদর্শিত হয়েছে
orientation ফীল্ডে 4 ধরনের radio বোতাম রয়েছে
portrait landscape
reverse portrait এবং reverse landscape
ডিফল্টরূপে portrait নির্বাচিত রয়েছে
এটি এইভাবে ছেড়ে দিয়ে apply তে টিপুন
এরপর margin আকার রয়েছে
top margin left margin right margin এবং bottom margin
এখানে প্রয়োজন মত margins বিন্যাস করতে পারি
পরের field হল unit
এটি inches millimetres এবং points এ নির্ধারিত করতে পারেন
উল্লেখ্য যে আমরা unit পরিবর্তন করলে margin আকার unit অনুযায়ী পরিবর্তিত হয়
center on page সম্পর্কে শিখি
এখানে check বাক্সগুলি হল horizontally এবং vertically
horizontally check box টিপুন
preview বোতামে টিপে আমরা কাঠামোর preview দেখতে পারি
এটি হল preview
এখন window বন্ধ করুন
orientation ফীল্ডে চার ধরনের radio রয়েছে:
portrait landscape
reverse portrait এবং reverse landscape
ডিফল্টরূপে portrait নির্বাচিত রয়েছে
এখন landscape বোতামে টিপুন
তারপর preview বোতামে টিপুন
এখানে আমরা landscape মোডে preview দেখতে পারি
আপনি অন্যান্য orientation বিকল্প অন্বেষণ করতে পারেন
print বোতামে টিপলে file পরিবর্তন সহ print হবে
আপনি printing পূর্বে প্রয়োজন মত কাঠামো সাজাতেও পারেন
এই জন্য scale ট্যাবে বিভিন্ন বিকল্প ব্যবহার করতে পারেন
নিজের scale ট্যাব অন্বেষণ করুন
page setup window বন্ধ করতে close বোতামে টিপুন
এরপর image export করা শিখি
file এ go save as image এ টিপুন
save as image dialog box খোলে
file type ফীল্ডে image বিকল্পের তালিকা রয়েছে
আপনি ইমেজকে svg eps pdf png jpeg এবং আরো অন্য কিছু ভাবে export করতে পারেন
svg image নির্বাচন করুন
file name দিন pentaneethane
save বোতামে টিপুন
file svg image রূপে সংরক্ষিত হয়েছে
এরপর image pdf document রূপে export করি
file এ go save as image নির্বাচন করুন
save as image dialog box খোলে
file type থেকে pdf document নির্বাচন from
file name দিন pentaneethane লিখুন
save বোতামে টিপুন
এখানে file pdf document রূপে সংরক্ষিত হয়েছে
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে এখানে আমরা শিখেছি
view বিকল্প
zoom factor page setup
print preview
document print করা এবং
image export করা
নির্দেশিত কাজ হিসাবে a5 a5 এবং jb5 ফরম্যাটে কাঠামো print করা
eps এবং png ফরম্যাটে image export করা
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য